গাছগুলো টপের মধ্যে রোপণ করা রয়েছে।

আর পিছনে একটি কদম গাছ পরিলক্ষিত হচ্ছে।

এলাকাটি গ্রীল দিয়ে ঘেরা রয়েছে।

অপর একটি টেবিল এ দুইজন মহিলা বসে রয়েছে।

এটি একটি শপিং মহলের ছবি।

যার আশেপাশে কিছু সুপারি গাছ এবং কিছু নারকেল গাছ পরিলক্ষিত হচ্ছে।

এটি একটি বিয়েবাড়ির দৃশ্য।

এখানে একটি পুজো মণ্ডপের ছবি পরিলক্ষিত হচ্ছে।

এটি একটি ফরেস্ট -এর দৃশ্য।

পার্কটির সামনে একটি জল দেওয়া পাইপ পরিলক্ষিত হচ্ছে।

টাইলসের উপর হলুদ কালার করা রয়েছে।